দোকানের ওপরে অনেকগুলো পোস্টার লাগানো রয়েছে।

এখানে একটি খুব বড় আকারের বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের সামনে একটি জেনারেটর রয়েছে।

স্টিল দিয়ে রেলিং দেওয়া রয়েছে ঘরের সামোনে কয়েকটি মোমবাত্তি জ্বালানো রয়ে--

নদীর পাশে অনেকগুলো গাছপালা দেখতে পারছি।

ইলেকট্রিকের খুঁটির মধ্যে অনেকগুলো ইলেকট্রিকের তার দেখতে পারছি।

অনেকগুলো আপেল রাখা দেখতে পারসি লোকজনের পিছে রিয়েলের জুস রাখা দেখতে পারছি অনেকগুলো খাজুরের--

একটি ইলেকট্রিকের খুঁটাও দেখতে পারছি।

এখানে একটি গাড়ির শোরুম দেখতে পাচ্ছি।

শোরুমের ভিতরে কয়েকটি গাড়ি রাখা দেখতে পারছি।

এখানে মৌসুমী প্রিন্টার দেখতে পারছি এটা হাইলাকান্দি জেলার একটি কম্পিউটার দোকান।

এখানে দু'তিনটি দোকান দেখা যাচ্ছে।

দোকা দুটি দোকানের ভিতরে দুজন লোক বসে আছে।

কয়েকজন লোকের হাতে সেহনাই দেকতে পারচি একজন লোকের --

তার দেখতে পাচ্ছি দোকানের ভিতর একটি শোকেসও রয়েছে কয়েকটি থারিয়াও দেখা যাচ্ছে।

গরের সামনে আগুন নেবানোর কয়েকটি বালটি দেখা যাচ্ছে।

বেড়ার সামনে আরো সাদা সাদা কয়েকটি পাকার বানানো ট্যাঙ্কি দেখা যাচ্ছে ঘরের উপরে চুন্নি দেখা যাচ্ছে একটি টাওয়ারে র মতো দেখা যাচ্ছে।

ঘরের পাশে একটি গাছ আছে দুটি ড্রাম পালানো আছে।

এখানে একটি বড় খেলার মাঠ দেখতে পারছি খেলার মাঠের উপর অনেক লোক বসে আছে দেখতে পারচি।

এখানে একটি ফার্মেসি দেখা যাচ্ছে ফার্মেসিতে একটি বিশ লিটারের জলের ক্যান দেখা যাচ্ছে।

এখানে একটি চার্চ দেকা যাচ্চে।

মন্দিরে একটি সাইনবোর্ডও লেখা রয়েছে মন্দির পরিষ্কার রাখুন।

এখানে একটি পাহাড় দেখতে পারছি।

পাহাড়টি পাথরের পাহাড় দেখা যাচ্ছে।

একজন লোকের চোখে চশমা দেখতে পারছি।

লোকের পিছনে অনেকগুলি তারিয়া দেখতে পারছি তারিয়ার মধ্যে অনেকগুলো বই দেখতে পারছি।

শপিংমহলের সামনে অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে।